তা একটু ভালো করেছিস ধর তুই একটা কৃষিকাজের মধ্য দিয়ে আছিস তাও ঠিক আছে তো আমি তোকে যেটার জন্য Phone করেছিলাম তোর সঙ্গে কতদিন হলো সে কথা হয়েছিল তোকে যেটা বলেছিলাম সেটা কি তুই মানে আগামী দিনে প্রকল্পটার জন্য তোকে যেটা বলেছিলাম সেটা কি তুই করেছিলি? হ্যাঁ সেটা করেছিলাম মানে করেছিলাম বলছে list এ নাম এসছে তো নাম এসেছে বলেছে আমাকে আমি বলেছি ঠিক আছে নাম এসছে যখন আসার পর আমাকে বলল যে তোমার ঘরের মাধ্যমে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 আচ্ছা তারমানে তুই প্রথম ধাপটা পেরিয়ে গেছিস জিনিসটা জমা দেওয়ার ব্যাপারটা যে ছিল কাগজপত্র জমা দিয়ে দিয়েছিস তাই তো হ্যাঁ ওটা ওটা সম্পূর্ণ পুরো জমা দিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো করেছিস অনেকটা তাহলে কাজএগিয়ে যাবে তোর উহ জমা দেওয়ার পরে কিছু কি বলেছিল কদিনের মধ্যে survey করতে আসবে

তিন মাস পর ধর আবার নতুন করে যারা ধর পেছনে আছে বা সামনে যারা জমা দিচ্ছে তাদের জন্য আবার নতুন করে তৈরি হবে হ্যাঁ ওটা তো মানে হ্যাঁ আমাদের এটা এটা list আসার পর আবার যেটা নতুন করে List টা আসবে ওটা তো আবার পরবর্তী তাহলে যারা পায়নি তারা মানে ওইটাতে পাবে তাই তো? একদম এবার ধর তিন তিন ও নব্বই দিন মানে তিন মাসের ধর কাছাকাছি হ্যাঁ তিন মাসেই হবে তো তিন মাসের মধ্যে কিন্তু বাড়িটা কিন্তু সম্পন্ন করে ফেলতে হবে তিন মাসের বেশি তখন আবার অসুবিধা হয়ে যাবে তোর পরে যারা আসলো এরপরে যারা জমা দিয়েছে কাগজপত্র তারা তো ধর শুনছে কাগজপত্র জমা দিয়েছে আমাদের জন্য এই প্রকল্পটা তো তাদের যখন আবার তাদের জন্য কাজটা তৈরি হয়ে যাবে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 হ্যাঁ একদম তিন মাসের মধ্যে তোদেরকে করতে হবে, তাদেরকে কয়েকদিন কম করা যাবে হম এবার যদি আমি তিন মাসের আগেই বেশি করে নি তো কিছু হবে যদি বা একটু লেট হয়? সময় মানে দেওয়া হবে সেটা তিন মাসের মানে বাড়িটা কমপ্লিট করে ফেলতে হবে একটা সময় থাকে এখনতা তিন মাসের মধ্যে

কাজটা সেরে ফেলতে হবে হ্যাঁ তো আমি বলছিলাম কি এই survey টা হয়ে যাওয়ার পর তাহলে মানে আমার আমার Direct বাড়িতে চলে আসছে তাই তো? একদম তো যখন তোকে Office এ উহ বলেছিল sir রা আসবেন বাড়ি আহ তোর survey করতে বা পরি পরিকল্পনা গুলো সব দেখবে বা পরিদর্শন করতে sorry আমি ভুল বললাম পরিদর্শন করতে তো যখন আসবে তখন সমস্ত কাগজপত্র গুলো দেখাবি দেখিয়ে দেখ কি বলছে কতদিনের মধ্যে বাড়ির কাজ শুরু করতে বলছে নাকি দেখ আর যদি সেরকম হয় তাহলে বলে বলে দেখবি হবে তাড়াতাড়ি শুনছি নাকি বাড়ির কাজ তোদের শুরু হয়ে যাবে আমাদের এমনিতে অফিসে যতবেশি কথা শুনলাম আগামী দিনে যে প্রকল্প গুলো এসেছে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 হ্যাঁ আমি কি বলছিলাম

তার জন্য ওটা থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আহ একটা আমি তোকে আহ link পাঠিয়ে দেবো ঠিক আছে। সাবিরের ওখানে online এর দোকান আছে ওই দোকানে গিয়ে link এর মাধ্যমে দেখে নিবি আগে যে প্রকল্পে যে বাড়িটার নামটা এসেছে সেটা মানে একদম ঠিক ঠাক ভাবে এসেছে কিনা দেখ এমনও হয় কি বলতো যে উদ্যোগে তুই গেছিস তোকে হয়তো বলে দিচ্ছে হ্যাঁ তোমার বাড়ি এসেছে তুমি কাগজপত্র জমা দিয়েছিলে তখন তোমার বাড়ি এসেছে। ওইভাবে কাজ করবে না একদম ভালো করে জেনে বুঝে নিয়ে দিন। তাহলে পরে কিন্তু সমস্যা হবে। আগে তুই online এ কোন দোকান থেকে যদি জানাই থাকে তো সেটা শুনে গিয়ে আগে দেখে নিবি কোথায় নিচ্ছে নাম এসেছে কিনা আধার card নিয়ে যাবি সঙ্গে করে তুই আধার number টা দিবি তো ওখানে তোর নাম চলে আসবে যখন তুই sure হয়ে যাবি না তোর নাম চলে এসেছে তখন তুই office এ গিয়ে জানাবি হ্যাঁ আমার নাম চলে এসেছে, আমি online এ দেখেছি এবার sir রা কখন যাবে কোন সময় যাবে তোরা জেনে নিবি ভালো করে

একদমই তাই মানে সরকার একটা উদ্যোগ নিয়ে ফেলেছে যে দু হাজার তেইশ থেকে পঁইত্রিশ এর মধ্যে ঠিক আছে কোন কাঁচা বাড়ি থাকবে না, সবাইকে আবাস যোজনার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 যারা গরিব মানুষ তাদের যে বাড়ি করার ক্ষমতা নেই বা তারা করতে পারছে না কোন মানুষের যাতে মাথা ছাদের ব্যাপারটা অসুবিধা না থাকে তার জন্যই দু হাজার পঁচিশ পর্যন্ত করার নির্দেশ জারি করে দিয়েছে যে যেন তোমার পাকা বাড়ি না থাকে সবার যেন ভুল বললাম কাঁচা বাড়ি না থাকে যেন পাকা বাড়ি যেন তৈরি হয়ে যায় এজন্য আমাদের Office এর ও BDO sir তো আমাদের কড়া নির্দেশ দিয়ে দিয়েছে যেন সমস্ত জায়গায় গিয়ে গিয়ে ভালো করে survey করে করে দাও ভালো করে দেখে নিতে কারো কোন সমস্যা হচ্ছে কিনা

একদমই তাই কোন রকম ভাবে আর মানে পেছনে যাবে না মানে প্রকল্পটা খুব জোর তার কিন্তু এগোচ্ছে ঠিক আছে আবাস যোজনার যে বাড়িটা সেটা কিন্তু খুব জোরদার এগোচ্ছে তো কিছু বছরের মধ্যে বলতে বলতে দু বছরের মধ্যে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 হ্যাঁ সব্বাই মানে প্রত্যেককে যারা যারা পায়নি যারা যারা পায়নি তারা প্রত্যেকেই পাবে তাই তো? একদম যারা যারা আপনার কোন মানে একবারও এই প্রকল্প পায়নি তারা নিজেরা প্রকল্পটা যারা পায়নি তারা

একটা enquiry বসানো হয়েছে যে তারা কি করে পেল কেন পেল সেটার ব্যাপারে দেখার জন্য হ্যাঁ এবার ধর তুই আমার অনেক ছোটবেলাকার বন্ধু ধর তার জন্য তোকে একবার দেখলাম দেখি তুই আহ এই প্রকল্প টার সুযোগ সুবিধাপেয়েছিস কি রকম document সঠিক হচ্ছে তাই তোকে প্রথমে না করতাম তাহলে তোর মতন অবস্থা হয়ে থাকবে শুধু আমি পাবো তো না যেহেতু চাকরি করি আমাদের তো আর হবে না তাই আমি পাব না আমি দেখলাম যে তোর তো মানে অবস্থা সেরকম ভালো না দেখি একবার তুই যদি পেয়েছিস কিনা তাই জন্য তোদের কাছ থেকে ভালো করে phone করে খোঁজখবর নিয়ে জানা জানি করছি হ্যাঁ আর তো সেদিন যে যেটা বলেছিলাম ওরকম করেছিলাম তার জন্য মানে আমিও ভাবছিলাম phone টা আমি নিয়ে আসি আমার খারাপ হয়ে গিয়েছিল তো আমি দেখলাম যে phone টোন করো তো এমনিতে তো আমাকে পাবেনা তার জন্য আমি আরো গিয়ে বললাম যে আমার মনে হয় এখনই লাগবে কারণ দেখে মানে বাড়ি বা ঘর যে আসবে বলছিল তার জন্য mobile টা প্রয়োজন খুবই তার জন্য আমি গিয়ে নিয়ে এলাম । দেখলাম যদি phone করে তারপর তো দেখছি তোমার phone ঢুকেছে একদমই তাই আবার কি জানিস তো হম মুখ্য সচিব মানে আমাদের মুখ্য সচিব হ্যাঁ তো সম্পূর্ণ প্রকাশ মুখ্যসূচি

সংকল্প তো করেছেন অ্যাঁ যে আমি ভুল বললাম sorry মানে মুখ্য সচিব যিনি আছেন তিনি পরিষ্কারভাবে ব জানিয়ে দিয়েছেন যে পাকা বাড়ি থাকলে কিন্তু কোনভাবে ওই ব্যক্তি কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনা বাড়ির লোকের দেওয়া হবে না এবং ওই form যাদের নাম রয়েছে তবে তাদের কিন্তু অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা থেকে বাদ দেওয়ার ও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মানে এটা কড়া নির্দেশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। হম এছাড়াও আবার তোর এটাও জানিয়েছে যে রাজ্যে যদি কোথাও কোনো অভিযোগ উঠল ঠিক আছে বা তৎক্ষণাৎ যে জেলা প্রশাসক আছেন যেন গিয়ে দেখেন এবং যদি আইনশৃঙ্খলা কোনরকম গন্ডগোল হয় হ্যাঁ সেটা কিন্তু দ্রুত নবান্নে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে প্রথম থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যদি আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে যদি কোন রকম অসুবিধা কিছু হয় তাহলে কিন্তু আমাদেরকে এরকম কিছু করতে হবে। হ্যাঁ তো আমি কি বলছিলাম শুধু মানে যেটা আমাদের সরকারি বাসিন্দা থেকে করছে ঠিক আছে? মানে বলছে যদি আধার card বা ভোটার card না থাকে তো তারা কোন মানে সরকার থেকে কোন মানে কিছু সাহায্য পাবে না দেখ যদি আধার card ভোটার card না থাকে তাহলে কিন্তু আবাস যোজনা প্রকল্পটা তুই পাবি না ঠিক আছে কিন্তু তোকে তো আগে আধার card ভোটার card হম ব্যাংকের account drop card তারপরে রেশন card যেটা যদি তোকে আমি বলেছিলাম তো সেইগুলো সমস্ত documents এ কিন্তু লাগবে কোনটা যদি একটা না থাকে দেখ দেখা গেল অনেক সময় কি drop card থাকে না ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু রেশন card ভোটার card আধার card ব্যাংকের account এগুলো কিন্তু লাগবেই। এগুলো কোনটা না থাকলে কিন্তু হবে না এগুলো কিন্তু আগে এগুলো তোকে ঠিক করে নিতে হবে যদি তোর না থেকে থাকে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 হ্যাঁ ওটাই মানে আমি বলতে চাইছিলাম যে ওটাই মানে যদি আমার কিছু না থাকত জো ধরো ধরে নাও যদি আমার ভোটার card না থাকে তাহলে তো আমি বাড়িটা পেতাম না। হ্যাঁ একদম আবার ধর এই যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা বাড়ি নিয়ে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বা গ্রামগঞ্জে হম তো নানা রকম অভিযোগ উঠছে হম তো এই নিয়ে কেন্দ্রীয় মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী নামটা আমি তখন বলতে ভুলে গেছিলাম হঠাৎ করতে মনে পড়ল যে আমাদের মুখ্য সচিব সে হচ্ছে হরে কৃষ্ণ ত্রিবেদী উনি বৈঠক করে বলেছেন যে হম যোজনায় আবাস যোজনা

শ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 হ্যাঁ অবশ্যই তো গ্রাম বলে নয় তো এটা যেমন গ্রামে, গ্রাম বাংলার জন্য এটা হয়েছে তেমনি ধর পাশাপাশি তোর মালদা, মুর্শিদাবাদ তারপরে ধর তোর দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, হুগলী প্রত্যেকটি জেলাগুলিতে সঠিকভাবে কাজ হচ্ছে না বলে কিন্তু আবার সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য সচিব মানে দেখ এটা সবাই পাবে কিন্তু

অ্যাঁ যাইহোক তুই যেন একটা কাজ করবি সেটা হচ্ছে যখনই বাড়ি করবি ভালো করে দেখে বুঝে নিবি আর প্রথম অ্যাঁ কিছুটা বাড়ি করার পর যদি বলি যে survey করতে আসেনি তো ঠিক আছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে আমাদের ও এদিকে

যেহেতু ধর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সব মানে সব শহরে রাজ্যে ভুল বললাম রাজ্যে এসেছেন হম কিছু কাজ ছিল বলে আমাদের একটু চাপ ই ছিল office র কাজে তো কিছুদিন মধ্যে দেখ officer রা যাবে গিয়ে কিছু না কিছু দেখাশোনা বা পরিদর্শন করে নেবে আর তা তখন তোদেরকে বাড়ি যে নকশাটা হয়, কোথায় কি কি রকম ভাবে বাড়ি ঘর করবি? কোথায় কি রকম ঘর বেরোবে সেটা তারাই সব বলে দেবে হম সে মতো করে করে নিবি করে নিয়ে তখন ধীরে সুস্থ তখন বাকিটা তখন করে নিবি এক সঙ্গে করার দরকার নেই আগে আবার যোজনার প্রকল্পের যে সুবিধাটা যে সুবিধাটা আগে তুই পেয়ে যা তারপরে তখন ধীরে সুস্থ তখন রংটং করে নিবি। হ্যাঁ অবশ্যই এবার যখন আসবে আসবে বাড়িটা তখন আমি ঠিক আবার ফোন করে তখন তোমার কাছ থেকে সব সবকিছু জেনে নেব আগে থেকেই তুই হটপট কিছু করতে যাস না তখন যদি কিছু ভুল হয়ে যায় তখন আমার আবার ঘোরাঘুরি করতে হবে না হ্যাঁ একদম ঠিক কথা অ্যাঁ তুই এক কাজ করবি তো আমি তো আছি কোন অসুবিধা হবে না তুই এক কাজ করবি যদি সকাল দিক করে আমি যদি অফিসে থাকব যদি ধর ফোনটা রিসিভ মানে ধরতে না পারি তো তুই আমাকে সন্ধ্যার দিক করে ফোন করবি। এরকম এরকম অসুবিধা করেছে বা তুই আমাকে সবকিছু জানাবি। যখন আধিকারিকরা আসছে কি রকম কি বলছে না বলছে কি কি কাগজপত্র নিলো না নিল হ্যাঁ কে রকম তোর হম জায়গাটার কিরকম মাপ মাপ করল বা কি রকম নকশা আঁকলো তুই যেন সমস্ত বিষয়টাই কিন্তু আমাকে বলবি আর চেষ্টা করবি বাড়িতে একটু মানে ঠিকঠাক ভাবে যে করার যেহেতু তোর ওখানে কোন কিছু নেই sir দেরকে একটু বলবি plan টা যেন sir একটু ভালো করে দেবেন কারণ বুঝতেই পারছেন সারাটা জীবনের ব্যাপার হম হম আর তো বাড়ি করতে পারব না নি sir রা এমনিতে খুব ভালোই বলবি হম কোন অসুবিধা হলে কোন জানাবি তাদেরকে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 সেটাই তুই ভালো করে সমস্ত বিষয়টা দেখে নিবি। তারপরে ধর আবাস যোজনা প্রকল্পটা দিন দিন যেভাবে পরিমাণে আমাদের অ্যাঁ বাড়ছে বা উদ্যেকটা বাড়ছে

হম আর প্রত্যেকটা মানুষেরও খুব সুবিধাই হবে হ্যাঁ তো সেটা আমাদের একটা খুব একটা লক্ষ্য আছে যত তাড়াতাড়ি মানুষকে আমরা সাহায্যটা করতে পারি হ্যাঁ তো এটাও আমাদের একটা দেখতে হবে।

আর আসেনি তো আমি sir কে বলেছি তো দেখা যাক কি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ একদম মানে একদম ঠিক।

মানে এসব কাগজপত্র গুলো দাও কিন্তু সেরকম কোথাও কিছু করবি না যা করবি একদম সরকারি মাধ্যমে করবি। হ্যাঁ ঠিক। ঠিক আছে বেস শোন আমি এবার রাখবো আমার একটু office এর কাজও আছে আবার সময় হলে তোকে পরে phone করে নেব না হয় তুই আমাকে জানিয়ে দিস কি হলো তারপরে তখন বাকি কথাটা বলে নেব। ঠিক আছে, আমি সময় পেলে phone করে নেব

ওয়ালাইকুম আপু কেমন আছেন?

হ্যাঁ হ্যাঁ কিছুটাতো অসুস্থ ছিলাম এখন মোটামুটি ভালো সুস্থ অনুভব করতেছি আপনার কি অবস্থা আপনার শরীর ভালো

ঠাণ্ডার কারনে এই সমস্যাটা দেখা যাচ্ছে ও তারমানে হয়তোবা এইযে weather change সেটার জন্য হয়তোবা কোন সমস্যা হইছিল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

তো আসলে ঐযে মনে করেন এখন তো মনে করেন যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আসলে শীতের শেষ টা এখন প্রায় শীত শুরু শেষ হয়ে যাচ্ছে গা তো সেক্ষেত্রে এখন মানুষ একটু খানি আসুস্থতা আর বেড়ে যাচ্ছে। আর এখন মনে করেন এই যে গরম দিনে গরম পরে রাতে ঠাণ্ডা পরে এইরকম একটা অবস্থার কারনেই মানুষ বেশি অসুস্থ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই হঠাৎ করে weather change হলে আহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আহ হম হটাত করে ঠাণ্ডার ফলে কিন্তু মাঝে মাঝে ঠাণ্ডা লেগে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে রোদের কারনে গরম তাপমাত্রা হুট হাট কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। এই জন্য বড়দের যতটা সমস্যা হচ্ছে তার থেকে বেশী সমস্যা হচ্ছে ছোট বাচ্চাদের যারা যাদের পরিবারে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এই সমস্যা টা বেশি দেখা যাচ্ছে।

হইছে তারপর diabetes হইছে হ্যা হ্যা ওই ধরনের মানুষ গুলার জন্য অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা পরিবেশের কারনে হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের অসাব~অসাবধানতার অসচ্ছ ভাবে আমরা খাবার বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার দাবার গ্রহন করতেসি যার ফলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা গুলো দেখা দিচ্ছে। হুম কারন কি মনে করেন এই যে আমরা খাবারের তালিকা কখনও ঠিক রাখি না যার কারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাও অনেকটাই কম। তাই আমরা সহজে normal অসুস্থ অসুস্থ মনে করেন সামান্য একটু জর ঠান্ডিতে আমরা অনেকটা অসুস্থ হয়ে যাই আর আমাদের মানে পুরো চলাফেরার ক্ষমতা করা মানে কোন কাজ করা মানে সব কিছু আমরা হারিয়ে অনেক টা অসুস্থ হয়ে পরি।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 বিশেষ করে প্যাকেট জাতীয় যে দ্রব্য গুলো আমরা গ্রহন করতেছি ওই গুলো সবটাই তো hygiene maintain করে তো হম আমাদের কাছে পৌঁছাতে পৌঁছে আমরা নিতে পারতেছিনা আর বর্তমানে যে রাসায়নিক দ্রব্য গুলো বিভিন্ন খাবারের হম খাবার যে খাবার শস্য গুলো উৎপাদন হয় সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যাবহার করা হয় কীটনাশক এই গুলাও কিন্তু মানব দেহের জন্য অনেকটা হুমকি স্বরূপ। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন ফল ফলের মধ্যেও বিভিন্ন ধরনের formalin ব্যাবহার করা হয় বেশিদিন রাখার জন্য। এই গুলো আমরা হম সচরাচর খেয়েই যাচ্ছি যার ফলে আমাদের উম শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাচ্ছে যার কারণে আমাদের এই সমস্যা গুলো দেখা দিচ্ছে

তারপরে এই প্রেসার প্রেসারের কারনে উম অনেক সময় দেখা যাচ্ছে high pressure low pressure যার ফলে এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে maximum মানুষই অনেকটাই অসুস্থ feel করতেছে। হম এই যে মনে করেন আমাদের খাবার আমাদের শরীর সুস্থ রাখার জন্য সুষম খাবার অনেক প্রয়োজন, আমরা ছোট থেকেই আমরা হয়তোবা পরে আস্তেছি সুষম খাবার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে মনে করেন এক পর্যায়ে ছোট থাকতে

ছোট কোনো ধরনের কোনো মাছ আমরা খেতে চাইনা তো মনে করেন এই যে vitamin a vitamin c মানে এই ধরনরে সবুজ তারপরে vitamin a ছোট মাছ খাই না তারজন্য ভিটামিন এ এই রকম নানা ধরণের vitamin গুলার ঘার্তি রয়েছে আমাদের শরীরে যা হয়তো পবর্তীতে এই যে ঘার্তি গুলো পূরণ না হওয়ার কারণে আমরা অনেক টা অসুস্থ হয়ে পড়ি হ্যা হ্যা তা তো অব্যশই আমাদের শরীরে যতটুকু আমিষ বা যতটুকু শর্করা প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত পরিমান আমরা সেগুলো গ্রহণ করতেছি না এর ফলে আমাদের উম রোগ প্রতিরোদ ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে আর যতটুকুই আমরা গ্রহণ করতেছি তার মধ্যে মানে সঠিকভাবে সঠিকটাই গ্রহণ করতে পারতেসিনা বিভিন্ন ধরণের আহ রাসায়নিক দ্রব্য আমরা এটা এগুলোর মাধ্যমে গ্রহণ করতেসি যার ফলেও কিন্তু আমাদের স্বাস্থগত ঝুঁকি বেড়েই যাচ্ছে দিন দিন

কিন্তু ঐযে পানি ঘার্তি টা আমাদের শরীরে রয়েই যাই এটাও কিন্তু পবর্তীতে অনেক ক্ষতি করে হ্যা হ্যা তা তো অবশ্যই পানির পানির কারণেও আমাদের শরীরে অনেকটা উম অনেকটা ভারসাম্যহীন হয়ে যায় একটা উম যতটুকু পানি পানির ওপর নাম জীবন আমরা যদি পানিটাই সঠিক মাত্রায় সঠিক ভাবে গ্রহন না করি কিভাবে আমাদের শরীরের ভারসাম্য টা ঠিক থাকে হম কারণ কি মনে আমাদের শরীরে আমাদের kidney বলেন আমাদের heart বলেন এগুলো কিন্তু সব সময় কাজ করতে থাকে আমাদর শরীরে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ ওগুলা সারাদিন কাজ করতে থাকে তো এগুলা কে সতেজ রাখার জন্য কিন্তু পানি অনেক টাই জরুরি আমরা যদি পানি না খাই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো এভাবে আস্তে আস্তে নষ্ট হতে থাকবে অসুস্থ হয়ে থাকতে অসুস্থ তে পড়বো আমরা যেটা আমরা হয়তোবা এখন বুঝতেছি না কিন্তু পরবর্তিতে আস্তে আস্তে আমরা এটা বুঝতে পারবো হ্যা হ্যা তা তো অবশ্যই এগুলোতো উম বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো আমাদের শরীরে হচ্ছে সেগুলোতে হঠাৎ করে একদিন বা দুইদিনের দুইদিনে এরকম হচ্ছে না দীর্ঘ দিন দীর্ঘদিনের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 উম তেমন কিছু থাকে না তবুও আমরা যদি আগে থেকে সচেতন হই সচেতনতা অবলম্বন করি নিজে সচেতন হয়ে পরিবারের অন্যদেরকে সচেতন রাখি করি সবসময় যদি তাদেরকে advice দেই যে এভাবে আমাদের hygiene maintain করে বিভিন্ন খাদ্য গ্রহন করতে হবে এধরণে এর এভাবে আমিষ শর্করা স্নেহ এগুলি যদি আমরা সঠিক মাত্রায় গ্রহণ করি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরিলে অন্যান্য সমস্যাগুলো মানে বড় ধরনের যে সমস্যা kidney তারপরে brain এধরনের liver এধরণের সমস্যাগুলো আমার এর হবে না যা এর বড়দের পাশাপাশি দেখা যাচ্ছে উম বয়স্ক যারা উম একদম ষাটঊর্ধ আহ বা এরকম যারা আছে পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকেও উম তারা দেখা যাচ্ছে অনেক সময় অনেকটা জানেও না যদিও বা জানে তারা সেটা উম সবসময় maintain করে চলে না এক্ষেত্রে আমাদের সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে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

মনে করেন এই যে মনে করেন আমরা প্রায় সময় অসুস্থতা বোধ করি আমাদের মাথা ব্যাথা থাকে বা হালকা হালকা জ্বর থাকে বা শরীর দুর্বল থাকে তখন আমরা বলি নিজের থেকে idea করে নেই যে আমার pressure low হয়ে গেসে আমার জ্বর আসতেছে আমার কাসি সর্দি হইছে আমরা নিজের থেকে idea করে নেই কিন্তু আমরা এটা কখনও চিন্তা করি না যেহেতু আমাদেরকে একটা ডাক্তার দেখান উচিৎ, doctor দেখানের পরে আমরা জী তা তো অবশ্যই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 হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, আমরা সাধারণ কোন সমস্যা গুলো আমরা যদি মানে অনেক সময় সাধারণ ভাবে মেনে সাধারণ সমস্যা গুলো ভেবে থাকি যার ফলে বিভিন্ন ধরনের drug মানে বিভিন্ন ধরনের

মাথা ব্যাথা বুমি বুমি ভাব বা জ্বর আসা কয়েকদিন পর পর ই pressure low হওয়া বা অতিরিক্তি pressure হয়ে যাওয়া এইগুলা কিন্তু সাধারণ ব্যাপার হিসেবে আমরা নিলেও

পরীক্ষা করার জন্য কয়েকদিন পর পর ই আমাদেরকে তিন মাস ছয় মাস পর পরই checkup করা জরুরী কিন্তু আমরা বাঙ্গালিরা দেখা যাচ্ছে জানি ঠিকই মানিনা তারপরে হ্যাঁ diabetes জী জী এই যে মনে করেন এখন daibetes মানুষের সচরাচর হয়েই যায়, বুজাও বুজা যায়, ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় diabetes হয়ে যাচ্ছে। সে আমাদের অসাবধানতার কারণে হয়ে যাচ্ছে। আমরা যদি একটু সচেতন হই, যদি আমরা এই বিষয় গুলা লক্ষ্য রাখি যে কোনটা আমাদের সাস্থের জন্য ক্ষতিকর সেটা একটু খানি আমাদের কম খেতে হবে সেটা একটু খানি হাত থেকে দূরে থাকতে হবে মানসিকতা গুলো যদি আমাদের ভিতরে আসে তখন দেখা যাবে আমাদের স্বাস্থ্যটাও অনেক সুরক্ষ থাকবে সুরক্ষিত থাকবে জী জী তা তো অবশ্যই, প্রথম এক হলো প্রধান কারণ হচ্ছে আমাদের একটু সচেতন থাকতে হবে, আমরা যদি নিজে সচেতন হই অন্যদেরকেও সচেতন রাখি তাহলেই কিন্তু আমরা

এগুলো আমাদের নিজেদের

এখন বর্তমানে বিভিন্ন seminar এ দেখবেন

পরিমান যদি আহ আমরা নিয়মের মধ্যে রাখি তাহলে আমাদের স্বাস্থ টাও নিয়ন্ত্রণে চলে আসবে হ্যা হ্যা বর্তমানে এগুলোতো সচেতনতামূলক বিভিন্ন seminar হচ্ছে বিভিন্ন ধরণের আহ অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরণের প্রচার প্রসার কিন্তু অনেক আমরা সবাই কম বেশি এখন অজানা কোনো কিছু নয় কিন্তু আমরা মানতে চেষ্টা করি না আমরা যদি একটু চেষ্টা করি যে আমরা এগুলো maintain করে চলবো আমাদের স্বাস্থ তা কে ঠিক রাখতে নিজে fit রাখতে হলে আগে স্বাস্থ সচেতন হতে হবে স্বাস্থ ভালো থাকলে সব কিছু অন্যান্য আহ কাজ কর্ম করে আমরা ভালো রাখতে ভালো থাকতে পারবো ভালো থাকলে একটা পরিবার ভালো থাকবে একটা পরিবার ভালো হলে একটা সচেতন সমাজ গঠন হবে যার ফলে আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম আসতেসে তাদের মধ্যে আমরা সুস্থ উম সুস্থ ভাব বেঁচে থাকতে পারবো সুস্থ আহ health গুলো আমরা health development ভালো হবে আর কি জি তো সেই বিষয় মনে করেন আমাদেরকে সব বিষয় নজোর রাখতে হবে কোনো বিষয় আমরা ভালোভাবে নজর দিবো কোনো বিষয় খেয়াল করবো না এধরণের দূরে থাকতে হবে আর মনে করেন সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে বাচ্চাদের কে এই বিষয় সচেতন রাখতে রাতে ব্রাশ করানো সকালে ব্রাশ করানো খাওয়ার আগে হাত ধোয়া বাহিরে খাওয়ার আগে হাত sanitizer করে নেয়া এই সব বিষয় গুলোকে বাচ্চাদের সচেতন রাখা দরকার তারপর নখ কাটা চুল পরিষ্কার রাখা জামা কাপড় পরিষ্কার রাখা এই সব বিষয় বাচ্চাদেরকে সচেতন রাখা দরকার হ্যা হ্যা হ্যা তাতো অবশ্যই ছোট থেকেই বাচ্চাদেরকে এধরণের শিক্ষা গুলো যদি আমরা দিতে থাকি এগুলো আস্তে আস্তে তারা বড় হওয়ার আগেই কিন্তু এগুলো আহ তারা নিজেদের আয়ত্তে নিতে পারবে যার ফলে সে উম সচেতন হতে পারবে সচেতন হলেই তো সে সুস্থ ভাবে জীবন জীবন যাপন করতে পারবে জি আপু তাহলে আজ রাখি অনেক কথা হলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো জি জি জি আপনার সাথে কথা বলেও ভালো লাগলো next time অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে জি জি আপনিও ভালো থাকবেন আল্লাহ্হাফেজ Hello sir আমি health insurance থেকে কথা বলছি আমার নাম শোভন মন্ডল আমি কি শেখর রাজতের সাথে কথা বলছি?